আর সত্যি কথা বলতে এইরকম বার্থডে অনুষ্ঠান করলে বাচ্চাদের করলে খুশি বাচ্চারা খুবই খুশি হয় খুবই ভালো লাগে আর।

মন্দিরটা মেইনটেনেন্স করা হয়েছে পুরোটা মার্বেল দিয়ে তৈরী করা হয়েছে গেট এখানে লেখা আছে ভেতরে কোন ঠাকুরের মন্দির আছে।

দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক আর এই ওয়াটার পার্ক সবারই যেতে ভালো লাগে আর ওয়াটার পার্ক টা দেখাচ্ছে কতগুলো ওয়া--

একটা লোক গালে হাত দিয়ে বসে আছে সোফা -য় দেখা যাচ্ছে এটা কোন বিয়ে বাড়ির রিসেপশন বা কিছু হতে পারে।

ঝর্ণার কাছে গেছে যেখানে সবাই গিয়ে ঝর্ণাই চান ফান করে এখানে পাহাড়ের গা থেকে ঝর্ণা বয়ে আসছে দেখতে পাচ্ছি।

একটা দোকান একটা ইলেকট্রিশিয়ান এর দোকান মুদিখানার দোকান আমরা দেখতে পাচ্ছি।

বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধুরা খুবই ভালো লাগ।

বিদ্যাসাগর ও সেতু বা দ্বিতীয় ব্রিজ বলা হয়ে।

আজ এইদিক থেকে ঐদিক যাওয়ার জন্য এই মানে ওভার ব্রিজ টা ইউজ করা হয় এর লাইনার এ.টি.এম. গুলো হয়ে।

আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বলা যেতে পারে এটা কে এটা হচ্ছে সমুদ্র এই সমুদ্রটাকে দেখ।

তাদের খুব হেল্প হয় ক্যাম্পে সব ভালো ভালো ডাক্তাররা আসে যার জন্য এখানে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

প্রচুর কার্যকরী হয়ে থাকে কোনো তারা ঘরবাড়ি বানাতে হোগলা ইইউজ করে থাকে আর জিনিসটা--

এটা দেখতে পাচ্ছি এখানে একটা চিড়িয়াখানা আমাদের আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখাই দেখা যাচ্ছে অসংখ্য--

উম মানে কি বলবো এখানে ছোট্ট চার্চ মত বলা যেতেই পারে।

খোলা থাকে পার্ক গুলো ঘুরতে যেতে সত্যি খুব ভালো লাগে কারন এই পার্ক গুলো--

আর এই বিল্ডিং আমি ফোর্টি টু ফ্লোর বা ফোর্টি ওয়ান ফ্লোর পর্যন্ত গিয়েছিলাম একটা কাজে খুবই ভাল আর ভেতরটা হেভি চক--

নেতাজি সুভাষ এয়ারপোর্ট যেটা আমাদের কলকাতা য় আছে সেই এয়ারপোর্ট ছবি এটা আর এখান দিয়ে সব লোক যখন বেরোয় বা লোকজন ওঠে।

এটা দেখতে পাচ্ছি একটা পুরোনো বাড়ি আর এই বাড়িগুলোর ওপরে দেখা যাচ্ছে--